ও হচ্ছে সিগনাল থেকে আমরা যাই রাস্তায় যেতে গেলে।

এই গরম কালে সন্ধ্যেটা কি ভালো লাগতো ওখানে।

আআ যেখানটায় সাবান গুঁড়ো সাবান পাওয়া যায় এটা সেই দিকটা।

এ যা ভিড় দাঁড়িয়ে আছে আমার মনে পরে আমরা যখনই তারাপীঠে যাই--

হাসবেন্ড জায়গা খুঁজতে থাকে কোথায় পার্ক করবো।

তারপর ড্রাই ফ্রুট কাজু আ কিশমিশ খেজুর এইগুলো এই দোকান দিয়ে কিনে আনি।